কাজ করতে দেখা যাচ্ছে মাটির কাজ মাটি কাটছে এরা ।

বসে রয়েছে বসে নাচ করছেন মেয়েটি লাল কালার এর ড্রেস পরে আ --

ছোঁয়াও রয়েছে আর সামনে কিছু গাছ রয়েছে ঝাউ গাছ --

এই ছবিটিতে পিছনে একটি মন্দিরের মতো দেখা যাচ্ছে যেটি তিনটি চূড়া এবং মন্দিরের সামনে একটি--

দেখা যাচ্ছে যে মন্দির টি দাঁড়িয়ে রয়েছে সুন্দর ভাব-- .

এবং মাঝখানের গুলো ছোট দেখাচ্ছে সে বৃহদাকার একটি পাথরের ওপর উঠে বসে পড়েছে।

আ-হ-র লাল আর সবুজের মধ্যে--